আর কয়েক জন বাসে উঠবার জন্য ব্যস্ত হয়ে তাড়াতাড়ি করে এগো--

নিজেকে ফ্রন্ট টেস স্পেশ করে সুন্দরভাবে ছবি তুলছে ।পেছনে একজনের মাথা খানিকটা লক্ষ্য করা যাচ্ছে একটি বড়ো ঘর।